দেখতে পাচ্ছি এইটা মানে হোস্টেল হবে হয়তো হোস্টেল -এর কাছে কত বড়ো একটা ঘর আছে। ঘর টার রং সাদা।

যাচ্ছে দোকান দেখা যাচ্ছে। দোকানটার রং ব্লু কালার আর দো-দোকান টা দরজাটার রং ব্লু আর ঘরটার রং আকাশি কালার -এর কতগুলো অভ্র দিবা আছে। এ একটা মানুষ ভেতরে দেখতে পাচ্ছি।

দেখতে পাচ্ছি এটা গ্যারেজ আর খাবার দোকান দেখতে পাচ্ছি এই এই গ্যারাজ -এ অনেক গুলো সাই মোটরসাইকেল আছে দেখতে পাচ্ছি একটা মানুষ আছে দেখতে পাচ্ছি একটা কনে একটা ডাস্টবিন পরে আছে দেখতে পাচ্ছি খাবার দোকান দেখতে পাচ্ছি কতগুলো বেলুন ঝোলানো আছে দেখ--